হল দিয়ে ইস্কিন দিয়ে সাজানো রয়েসে।

অনেকগুলা সোফা দেখা যাচ্ছে কয়েকটি সিয়ার দেখা যাচ্ছে।

ওপরে একটি টাওয়ার দেখা যাচ্ছে।

অনেকজন লোক দেখা যাচ্ছে।

বাসের মইধ্যে অনেকগুলা পোস্টার লাগানো রয়েসে।

সি_সি_টি_ভি দেখা যাচ্ছে কয়েকটি কম্পিউটার দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা সিনিটাইজারের ডিব্বা দেখা যাচ্ছে।

অনেকগুলো কালো রঙ্গের ডিবা দেখা যাচ্ছে।

কম্পিউটার দেখা যাচ্ছে একটি চেয়ার দেখা যাচ্ছে।

এই ছবিটার মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্টের মইধ্যে কয়েকটি টেবিল দেখা যাচ্ছে কয়েকটি টুল দেখা যাচ্ছে।

বড় একটি লাইট দেখা যাচ্ছে।

এই সোবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে লোক লাকড়ি দিয়ে কয়েকটা জিনিস বানানো রয়েচে ।

সাজানো রয়েসে বাইরে অনেকগুলা বেলুন লাগানো রয়েসে বিতরে কয়েকজন মানুষ দ্যাহা যাচ্ছে নীচে টাইলস লাগানো রয়েসে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি রাস্তার মধ্যে একটি অটো গাড়ির ট্রাক দেখা যাচ্ছে ট্রাকের উপরে একটি মেশিন লাগানো রয়েছে।

এ তিনজন মহিলার শাড়ি লাগানো রয়েছে একজন পুরুষের নীল পাঞ্জাবি লাগানো রয়েছে।

কয়েকটি পাতিল দেখা যাচ্ছে কয়েকটি ডাল দেখা যাচ্ছে কয়েকটা চেয়ার এবং টেবিল দেখা যাচ্ছে।

কয়েকটা তালার বাস্ক দেখা যাচ্ছে।

কয়েক প্যাকেট এমসিল দেখা যাচ্ছে।